বাচ্চারা বড়োরা সবাই একবার না একবার উঠেছে।

ডাম্বেলস আছে অনেক ধরনের যেখানে --

কেউ কারোর বডি শেপ ঠিক রাখার জন্য--

নিজেরাই ই-য়োগা করছে। এবং ই-য়োগা পড়লে শরীর মন দুটোই ভালো থাকে।

কারেন্ট অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট -ও আপনি করতে পারেন। এবং এই একাউন্ট -এ অনেক সুবিধে পাওয়া যায়। আহ এ .টি . এম. -ও টোয়েন্টি ফোর আওয়ার আপনাদের সার্ভিসেস -ও দিয়ে --

ফাদার এসেছে উমম সবাইকে কিছু বলতে যীশুর বিষয়ে। একচুয়ালি যিশুর ভক্তরাই এখানে সবাই আছে এবং ফাদার --

এটা রেড কালার -এর হন্ডা আহহ স্কুটি । যেখানে আমরা মেয়েরা বেশিরভাগ ব্যবহার করে থাকি এবং আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস যাতায়াত করার জন্য।